এটা একটি রোড রোড টিতে রোড টির দুপাশে লাল রঙের মাঝখান দিয়ে হলুদ রঙের ছোট ছোট হুম টালি বসানো আছে --

এম বড় একটা শোকেস ও আছে । এবং তারপাশে একটা বড়ো ওয়েট মেশিন ও রাখা আছে ।একটি বড়ো টেবিল ও আছে।